আর বাগানের মাটিতে প্রচুর-অ শুকনো ঝরা পাতা পড়ে রয়েছে।

ছবিতে একটি জিম -এর ছবি দেখানো আছে জিম -টিতে--

একটি লাল গেঞ্জি পরে আছে জিন্সের -এর প্যান্ট ।

এই ছবিতে একটা ফাঁকা বড় হল -এর ছবি দেখানো হয়েছে যাতে কিছু পাখা লাগানো আছে ।

এবং তার সম্ভবত পায়ে চোট লেগে--

ইত্যাদি ইত্যাদি রাখা সামনের খাতাগুলির উপরে মলাট লাগানো লাল রঙের ।

গাড়ি যাতায়াত করছে যে রাস্তার উপর থেকে একটি ব্রিজ তৈরি করা।

বাড়ির পিলার - এর ইট বেরিয়ে এসছে।

এখানে একটি ব্যাঙ্ক -এর এ. টি. এম. মেশিন এর ছবি দেখানো হচ্ছে।

ডাস্টবিন -এ কেউ পানের পিক ফেলেছে তাই সেটি লাল হয়ে আছে।

এ.টি.এম -এর পাশে একটি দরজা তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

রুম - এ একটি বসার খেতে বসার টেবিল | এবং কিছু বেতের মোড়া রাখা কিছু প্লাস্টিকের ব্যাগ রাখা।